যেমন খেলা করছিলাম তো আমি আমি গেলাম ওরা খেলা খেলা করছিল আগে থেকেই তো তারপরে আমি গেলাম, আমি গিয়ে তো বলছে আমাকে বলছে যে খেলবি? আমি বললাম ঠিক আছে খেলবো কী খেলা হচ্ছে বলল লুকোচুরি খেলা হচ্ছে এবার লুকোচুরিটা খেলা হচ্ছে তোর দরজার ভিতরে এবার একজন কি করেছে ঠিক আছে দরজার ভেতরে আর একজন ছিল চোর হয়েছে সে সে অন্য জায়গায় গিয়ে করেছে এবার আমরা লুকাব লুকিয়েছি লুকিয়ে এবার আমাদেরকে ধরে ফেলেছে

ও দরজার ভেতরে গিয়ে ঢুকে পড়েছে মানে লুকোচুরি খেলায় সেই ধপ্পা দেওয়ার একটা ব্যাপার থাকে না এবার ওকে খোঁজা হচ্ছে, দরজাটা খোলা আছে আর আমি কি করেছি ওইখানটাতে দাঁড়িয়ে আছি আর হাতটা পুরো দরজার ঐ দরজাটা যে gap টা থাকে না কব্জা লাগানো থাকে হাতটা আছে মানে আমার হাতের যে বুড়ো আঙুলটা ওটা ভিতরে আমি তো খেয়াল করিনি ওরকম ভাবে হাতটা দিয়েছি ঠিক আছে আর ও যে ভেতরে ছিল সে কী করেছে ও তো জানেনা ও দরজাটাকে বন্ধ করে দিয়েছে তো হম যেমনি দরজাটা বন্ধ করে দিয়েছে আঙুলটা তো সেই gap টায় ঢুকে আছে পুরো ডান হাতের বললাম যে ছাড় রে ছাড় রে আমার আঙুলটা গেল আমার আঙুলটা গেল তো তখন তো খুবই ছোট ছোট মনে সেই একদম ছোট ছোট সরু সরু পুরোটা বন্ধ করলে তো আঙ্গুলটা আমার পুরোটাই কেটে একদম পড়ে যেত নিচে পিছন আমার সাথে যারা আছে তারা তো দেখতে পাচ্ছে আঙ্গুলটা আমার ঢুকে গেছে হ্যাঁ দিয়ে এবার ছেড়েছে যখন আঙুলটা আমি দেখছি যে পুরো আঙুলের ওপরের নোখটা একদম পুরো অর্ধেকটা উপর দিকে উঠে আছে তো হ্যা প্রচন্ড কাঁদছ আমি তো মান খুব চিৎকার করে নয় যেমন তোমার রিন্টু কান্দে রিন্টু কাঁদছে প্রচন্ড আমি তো আঙুলটা দেখছি কিছু বুঝতে পারছিনা মানে একদম পুরো কালো হয়ে গেছে আর রক্ত পুরো গড়িয়ে পড়ছে রক্ত দেখে মাথা ঘুরে মাথাটাথা ঘুরে ওখানে বসে পড়েছি দিয়ে আবার তোমার ওখানে যারা ছিল মিস্ত্রিগুলো ছিল আমার বাবাও বাড়ীতে ছিল না তখন বাবা কোথায় বেরিয়েছিল দিনের বেলায় তো । তোমার সকালের দিকটায় ছিল না কোথাও একটু বেরিয়েছিল হম তোরা বাড়ীতে গিয়ে মা কে ডেকে নিয়ে আসে মা এবার একা কী করবে? মা তো আরো ভীতু জানো মাকে ডেকে নিয়ে এসে পাশের বাড়ীর একটা দাদাকে নিয়ে আসলো নিয়ে এসে দাদা আমাকে নিয়ে হাতটা যাহোক করে একটা কাপড় দিয়ে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ওটা কি হয়েছে বোলোত আঙুলটা উপরে আমাদের

পুরো আঙুলটা শুধু একটুখানি লেগেছিল নকটা পুরোটা উঠে গিয়েছিল চিমটি করে ধরে পুরো টেনে ছিড়ে দিল নখটা দিয়ে তো আর মানে রক্ত তো পুরো বন্ধ হচ্ছে না রক্ত এত রক্ত বেরোচ্ছে তোমার তারপরে bandage করে দিল bandage করার পর সেই হাতটা নিয়ে আমি কতদিন কষ্ট পেয়েছি পড়াশুনা করতে পারিনি লিখতে পারতাম না ডান হাতের ওই আঙুলটা না ওই পট্টি খুলতে হয় ওষুধ লাগাতে হয় বারবার ডান হাতে এখনো দেখবি আমার ডান হাতের আঙ্গুলটা ইয়ে আছে হ্যাঁ দিয়ে পুরো মাংসটা অনেকটাই একেবারে deep হয়ে পুরো ঝুলে গেল মানে সেটা কষ্ট কিছুতেই ভাল হতে চায় না

যা হয় আমাকে তো একটা doctor ভালো করতে পারলো না আরো অন্য treatment করে ওষুধপত্র দিয়ে তারপরে ঐ জন্য তো আমাদের মেয়েগুলোকে বলি যে ও রকম দরজার ঐটা না আমার একটা পুরো আতঙ্ক আমি কক্ষনো ওটায় তুই সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলি তো মনে হচ্ছে যে ওরকম যেন কারোর না হয় হ্যাঁ ওটা আমার মনে আছে হম তোমার একদম পুরো মনে আছে

ছোট বেলায় না আমাদের অনেক কিছুই হয়েছে কিন্তু আমাদেরকে তোমার মেয়েদেরকে ঐজন্য কোনদিন বটিতে কাটতে দেই না কোন কিছু ওই জন্য

কোথায় যে রেখেছে কাঁচিটা তোর এটা দে আমি তো বইগুলো কাঁচি খুঁজে খুঁজে গোটা ঘরময় কাঁচি খুঁজে বেড়াচ্ছে কাঁচি তো আর বুঝলাম আমি বললাম যে তুই তো নিয়েছিলি সেটা কোথায় রেখেছিস

চিৎকার করছি আমি বলছি তাহলে ওই বই নিয়েই তোকে স্কুলে পাঠাবো যে তোমার কেন বই এখনও ইয়ে করা হয়নি একজনও পর্যন্ত তুই বকুনিটা খাবি আমি কিছু করবোনা দিয়ে তোমার ভাই হম বলল চিৎকার করো না তোমার ভাই কাল যখন গেল বাড়ী গেল যখন

মলাটের উপর নাম লেখা জন্য

না শোন কী হয়েছে ঘটনা দিয়ে বেরোল বেরিয়ে বলল তুই তাহলে একবার নীচে যাবি

নতুন কাচি এল নতুন কাচি আসার

সকালে আমি খুঁজলাম আমার ভাই খুঁজল ও নিজেও

তোমার আমি বললাম ভালোই হয়েছে তাহলে তুই এটাতে হাত দিবি না আমি এটা আমি দেখিয়ে দেবো যত্ন করে

আর উল্টোপাল্টা লিখে এ করে কাiলি গুলো সব শেষ করে দেয় এবার ওটাকেও আমি নিয়ে রেখে দিয়েছি। ওই যে পুচুকে ডাকলো আমি বললাম দিদিকে ডাকবি দিদি বইয়ের এগুলো লিখে দিবে লিখে দেওয়ার পর কলমটা আবার আমার হাতে আমার হাতে দিবি আমি নিজের জায়গায় রেখে দেবো আবার যখন দরকার কখনো হবে তখন চাইবি তখন আবার

দুটো বইয়ে দুবার করেছে আর কতগুলো বই তো এতগুলো বই মলাট দিতেও সেই অনেক সময় লাগবে বারোটা বই কালকে সারা দুপুর ওই করলাম সব বইগুলো মোলার দিলাম মলাট দেওয়া শুধু তো নয় তার ওপর আবার আঠা দিয়ে লাগিয়ে দেওয়া কালকেই আমাকে বলছিল তুমি মলাট দাও আবার ইয়ে লাগিয়েও দাও নামগুলো লিখে দাও আবার তোর নাম লিখে দেবো এত আমি পারবো না বিদ্যালয় যাবি যখন নিজে লিখে নিবি কাল থেকে ওর কাল থেকে ওরা বিদ্যালয় যাবে না দেয়নি আজকে রাতের মধ্যে হয়তো দিয়ে দেবে

হ্যাঁ কিছু তো বুঝতে পারছি না আমি বললাম দাঁড়াও ওরা বলেছে দেবে ওরা তোমার এতেই দিয়ে দেবে কোন কোন বই নিয়ে যাবি কটা বই নিয়ে যাবি অত চিন্তার কিছু নেই কারণ আগেরবারের মাসুলের দল নতুন ছিল তো ওকে যখন বইগুলো দেয়া হলো বইয়ের লিখে দিয়েছে যে দিয়া দেওয়া হবে

যে কোন জায়গায় কোন বাসটা যাবে তার নাম কি আর কি যাইহোক আবার সেই শুরুহবে আবার পড়াশোনা আবার পরীক্ষা আবার সেই আবার নতুন class নতুন শ্রেণীতে উঠবে বিদিশা বলছে যে আহ আর এ শুধু বলছে বল ওর কত ইয়ে হলো ওর হচ্ছে যে ইয়ে চব্বিশ আর এর হচ্ছে যে পঁচিশ দুজনের পরপর ও যেদিন দেখতে গেছে সেদিন ওই যে তালিকা বেরিয়েছিল তালিকায় নাম গুলো বেরিয়ে ছিল রিংকুর বান্ধবী ওই যে তালিকা তে আগে দেখছে যে আমার বান্ধবী আমার সাথে আছে নাকি মানে একই একই শ্রেণীকক্ষে ওরা আছে নাকি সেসব দেখছে আগে আগে নিজের নামটা বাদ দিয়ে বান্ধবীর নামটা খুঁজছে কোথায় আছে তারপরেই তোমার আবার চৈতালি বৌদি phone করলো বৌদির কাছে অনেকগুলো মানে টাকা পেতাম তো ওর ইয়ে করে দিয়েছিলাম বলেছে আজ আমি যাব একবার তোমার কাছে ঠিক আছে এসো হ্যাঁ তখন আমি দোকানে যাচ্ছিলাম বিকালে তখন phone আমাকে করেছিল তো তারপরে নেব ওই জন্য এখন আমি বললাম থাক অন্য নেব ওটা না পাই হ্যাঁ ওই পুচুকে যেটা প্রচুর নিয়েছিলাম ওটা তো use করছি তো ওটা তো সবসময়ই ইয়ে করলে সেই চুলটা কেমন খর করে হয়ে যাচ্ছে না ওই জন্যই একটা হালকা কিছু উম ওই type রই নেব ওই ওই যেমন আগে বিয়ে হয়েছিল ওই আসেনি তো

হ্যাঁ ওইটা ওকে দিয়ে দেব ওই জন্য আমি আর একে বলিনি কারণ সৌমীর একটা বান্ধবীও নেবে বলেছে but সেগুলো আমি মানে ইয়ে করেছি হম হ্যাঁ আমি নেওয়ার জন্য বলেছি আমি হ্যাঁ হ্যাঁ ওই বিদ্যুতের বিলটা এসেছে না আমার কাছে নেই ওই ওদের কাছেই আছে। হ্যাঁ আমি আজকেই মনে করছিলাম গো তোমাকে জিজ্ঞাসা করব কারণ আমি বাড়িতে দেখলাম তো এসেছে আমাকে যেদিন আমাকে ওখানে দিল দিয়ে বলল যে

হ্যাঁ মনেও নেই তখন ওটা কারা দিয়েছিল তখন ওরা পুরনো ওরাই ছিল না এরা নতুনগুলো আজকেই মনে মনে ভাবছিলাম যে